ওই গুলো কিনে এনে আর আলুর একটা টিকিয়া Type এর বানিয়ে নিয়ে এনে ছিলো আলু দিয়েছিলো গরম মশলা দিয়েছিলো মানে পিয়াজ আদা রসুন সবকিছু Paste করে ওই মশলাটা আলুর সাথে দিয়ে কষিয়ে ঠিক আছে কষিয়ে ওটাকে Mash করার পরে Bread এর মধ্যে Stuffed করেছে করে দুটো এর মধ্যে দুটো Bread জোড়া দেওয়া মানে জুড়েছে যেভাবে আরকি জোরে হ্যাঁ ওটাকে জোরে আহ ওই

Bread Crumbs হয় না Bread Crumbs ওটা ওটার মধ্যে Coating করে ভেজেছিল। ওটা খুব Taste লেগেছে Bread Crumbs না পেলে ইও করতে পারিস, বেসনের মধ্যেও করতে পারিস Coating করে ওটাকে আর খুব Tasty লাগে আর তার সাথে যদি পুদিনা পাতার চাটনি বা ওই টমেটো টমেটো বলছি Sorry Sorry তেঁতুলের চাটনি হয়না ঐগুলো থাকলে আরো বেশি Tasty লাগবে খেতে। আর আমি একটা বানাই মাঝে মধ্যে ঘরে শিখে নে বুঝলি তো মানে আহ Chicken টা আমি Marinet করে রাখি সব মানে মাংসে যেরকম মশলা দেয় আরকি শুধু রসুন টা বাদ দিয়ে লংকা পিয়াজ আদা এগুলোকে Marinet করে

আহ Cornflower এর ইয়ে নিয়ে পাউডার গুলো নেই তারপর নিই আর ডিম নিই এই তিনটি জিনিস নিয়ে

ওটাকে Coating করি তিনবার করে আমি ভাজি ঠিক আছে মানে মোটামুটি হালকা Flame এ রেখে একটু আমি ভাজি তাকে লাল লাল করে ভাজার পরে ওটাকে Side করে রাখি ওর একটা Sauce আছে যেটা আমি নিজে বানাই ঠিক আছে তার মধ্যে টমেটো Sauce দিই Chilli Sauce দিই vinegar দিই হাল্কা মতো লঙ্কা দিই আমি কাঁচা লঙ্কা দিই দুটো দুটো কি তিনটে এরকম ঠিক আছে দেওয়ার পরে ওর মতো হ্যাঁ Soya Sauce আমি দিই Soya Sauce দিই আর হ্যাঁ ওটাকে করি করার পরে হালকা Cornstarch যে জলটা যেটা হয় একটু গুলে ওর মধ্যে দিয়ে দিই দিয়ে যখন জিনিসটা Gravy Gravy Type এর হয়ে যায় তখন এই chicken গুলোকে যেই গুলো Fry করার Chicken ওই গুলো মধ্যে দিয়ে আমি ভালো করে Mix করি ঠিক আছে। ওটা Actually আমি নিজেই বাড়িতে বানাই। তুইও একবার বানিয়ে Try করে করতে পারিস খুব Tasty লাগে খেতে । Ok Ok তো এত কিছু রান্না শিখেছিস তাহলে? আমাকে একদিন খাওয়া আরো কিছু সঙ্গে জুরিস। আরে হ্যাঁ হ্যাঁ করবো করবো কারণ কি বলতো আমি মাঝে মধ্যে যখন আমি ঘরে থাকি তখন ওই

আরে Invite তোকে আমি করবো খুব তাড়াতাড়ি তুই চিন্তা করিস না। আর কাকিমা একটা খাবার বানায় না একবার আমি আর বনশ্রী গেছিলাম তোর বাড়িতে তুইও সয়াবিন দিয়ে করেছিলিস না জিনিসটা

হ্যাঁ সয়াবিনে Chilli কি করেছিলি বল? সয়াবিনে Chilli ও ওটা বানিয়েছিলি কিভাবে?

Chicken Type এর হয় না ঐটার নামই সয়াবিনের Chilli Chicken সয়াবিনের সয়াবিন তো আর মাংসের মতো এত Tasty হয়না কিন্তু ভালো লাগে। তো ওটা সোয়াবিনটা সেদ্ধ করে নিয়ে বা গরম জলে ভিজিয়ে রেখে তুলে চিপে নেওয়ার পর ওর ওটাকে একটু হালকা করে ভেজে নিতে হয় সাদা তেলে নেওয়ার পরে তারপরে Capsicam আর পেয়াজ ডুম ডুম করে কাটতে হয় ওটাকে কেটে আহ রেখে দিলেই এবার কড়াতে তেল দিয়ে Capsicam পেঁয়াজ গুলো দিয়ে দিবি

Cornflower দিয়ে ওটা ভালো করে Gravy Type এর হয়ে গেলে সোয়াবিনটা দিয়ে নামিয়ে নিবি খুব Tasty লাগেরে। আচ্ছা তাহলে চল একদিন তোর বাড়িতে আমাকে Invite কর করে আমাকে বেশ

ঠিক আছে তাহলে কি কি খেতে চাস বল ,আমি তা সেগুলোই রান্না করবো। তুই আহ তুই একটা mutton কষার Recipe করিস না তুই একদম Black Black করে একদম কষা কষা যেটা সেটা বানাস না, আমার জন্য আর কাকিমা ওই বাসন্তী পোলাও যেটা করে ওটাও বানাবি, And আরেকটা Recipe আমার ঠিক মনে পড়ছে না তুই মনে হয় আমাকে বলছিলি কি একটা চিংড়ি মাছের রেসিপি আমার ঠিক মনে পড়ছে না ওটা আমাকে বল? তুই কিভাবে বানাস ওটাও খুব ভালো হয় খেতে। কি বলতো ওই আহ চিংড়ি মাছের পাতুরি না চিংড়ি মাছের ডাকবাংলো? ওহ ওহ চিংড়ি মাছের ডাকবাংলো। ওটা বল? ওহ আচ্ছা চিংড়ি মাছের ডাকবাংলো ওটাতেই মানে Main Ingredience ডাব ডাব যত মানে ওর মধ্যে শাঁস ভালো হবে তো চিংড়ি মাছের পাতুড়িটাও ততো ভালো হয়। তো তোকেই মানে আহ ডাবের দোকানে গিয়ে ভালো করে জিজ্ঞেস করতে হবে যে ডাবটার মধ্যে ভালো শাঁস আছে কি না শাঁস ওলা ডাব ছাড়া তো ওটা হবে না কারণ ওটা শাঁসের ওপর Tasty হয় তো দোকানে গিয়ে বলবি যে শাঁসওলা ডাব দিতে তো ডাবটা ওটা ওখান থেকে কেটেও আনতে পারিস বা বাড়িতে এসেও কাটতে পারিস তো ওটা কেটে জলটা আলাদা করে শাঁসটা ভালো করে ওটা থেকে বের

নেওয়ার পর আহ চিংড়ি মাছ গুলো যেই গুলো যেগুলো গলদা চিংড়ি হয় সেগুলো বড়ো বড়ো হয়তো কিন্তু ভাজলে গুটিয়ে যায়। তো ওজন্যে আহ কোনো কাঠি ঢুকিয়ে তো ওটাকে হালকা করে ভাজবে বা একেবারে না ভাজলেও চলবে ওটা মেখে বসিয়ে দিলেও অনেকটা ভাজার মতো হয়ে যায় তো আহ একেবারে মেখেও বসাতে পারিস চিংড়ি মাছগুলো মধ্যে সর্ষে বাটা ,পোস্ত বাটা, বাদামি, চাল মগজ এইগুলো দিয়ে একটু হলুদ নুন, একটু হালকা লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা দিয়ে দিবি ওর মধ্যে দিয়ে তারপরে ওই আহ যেই Paste টা বানিয়ে রেখেছিস ওই

আহ যা যা ঐগুলো Mixie করে রেখেছে সব ওর মধ্যে দিয়ে ঢাকা দিয়ে রাখবি। নামানোর আগে একটুখানি সর্ষের তেল ওপরে ছড়িয়ে দিয়ে তুই নামিয়ে নিবি। দেখবি খুব Tasty লাগে মানে অত্যাধিক Tasty লাগে আর

তাহলে তো বিশাল হবে খেতে আমি বুঝতে পারছি ওটা আমি ওটা আজকেই Try করবো ঘরে। And তুই কাল পরশুর মধ্যে আমার বাড়িতে আয় আমি তোকে বানিয়ে খাওয়াবো তুই যেটা বলবি বানিয়ে নিয়ে তোকে খাওয়াবো তুই অনেকদিন ধরে বলছিস তুই আসবি ঠিক আছে আসলে অনেককথা আছে তোর সাথে অনেক কথা হবে ঠিক আছে। হ্যাঁ অনেক কথা আছে কিন্তু এখনই Time ই পাইনা। তোর সঙ্গে কথা বলাও হয়না রে ঠিক আছে একদিন তাহলে শনিবার দিন পয়লা বৈশাখ সেদিনই তোর বাড়ি যাওয়া যাক। ঠিক আছে সেদিন তুই আমার বাড়িতে আয় সেদিন অনেক কথা হবে এখন একটু কাজ আছে টাটা, হ্যাঁ আমি তোকে কিছুক্ষন পরে call করছি। Ok Ok ঠিক আছে টাটা।

হ্যাঁ বল।

ভালো আছি। তোর কী খবর? আমার খবর এই চলে যাচ্ছে। কোথায় তুই বাড়িতে আছিস?

ভাবছিলাম একটা tour plan করি। কোথায় করা যায় বল তো?

আচ্ছা। উম state এর মধ্যে তাহলে দার্জিলিং করা যেতে পারে। দার্জিলিং জায়গাটা খুব ভালো। আচ্ছা দার্জিলিং এ এখন weather কী রকম হবে? এখন কী ঠান্ডা খুব বেশি হবে না কম হবে সে সম্বন্ধে কিছু জানিস তুই? এখন মোটামুটি ঠান্ডাও খুব একটা বেশি হবে না, গরমও আরকি খুব একটা বেশি হবে না।

মানে এখন ম~ মনে হয় temperature কুড়ি থেকে বাইশ degree এরকম একটা থাকার probability থাকতে পারে।

কিন্তু শীতকালে গেলে কী রকম হয়? শীতকালে শীতকালে তো ওইখানে মাঝে মধ্যে বরফ পরে। শীতকালেটাও ভালো যদি বরফ দেখার ইচ্ছা হয় তো শীতকালেও যাওয়া যেতে পারে। এখন তো snow fall হয় না মনে হয়। এখন দার্জিলিং এ কী snow fall হয়? ঐ একদম মানে অল্প সল্প মাঝে মধ্যে।

না না সেই নিয়ে আমি দেখি নি। snow fall টা আমার মনে হয় একমাত্র গ্যাংটকেই হয়। তাহলে কী গ্যাংটকে tour টা করা যেতে পারে? একটু দূরের দিকে গেলে পরে গ্যাংটক করা যেতে পারে। ঐখানে tracking এর ব্যবস্থা আছে। কিন্তু গ্যাংটকে গেলে মনে হয় তোর time টা একটু বেশি লাগবে তার কারণ এখানে state এর মধ্যে আছে এখানে একটু কম সময় লাগতে পারে, কিন্তু গ্যাংটকে মনে হয় বেশি সময় লাগতে পারে। হ্যাঁ তা মোটামুটি কতদিন এর plan আরকি আছে? যাওয়ার? ওই চারদিনের মত plan করবো ভাবছি। চারদিনে কী গ্যাংটক হবে? চারদিনে গ্যাংটক একটু অসুবিধা হবে। তাহলে সেক্ষেত্রে এর দার্জিলিংটাই better হবে। হ্যাঁ হ্যাঁ দার্জিলিংটাই better. আচ্ছা দার্জিলিংটা যাব কিভাবে বলতো আমার বাড়ি ধর বহরমপুর তাহলে আমি কিভাবে যাব এখান থেকে খাগড়া থেকে train ধরে যাবো না হাওড়া থেকে যাওয়াটা সুবিদা~ সুবিধা হবে? না ঐখান দেখ খাগড়া

তাহলে সেক্ষেত্রে আমার এর খাগড়া থেকে যাওয়াটাই সুবিধা হবে মনে হয়।

আচ্ছা কী কী train আছে কখন আছে সেগুলো কিছু জানিস হাওড়া থেকে?

আমিও সেরকম কিছু জানিনা তাহলে ওই রেলের site এ ঢুকে দেখতে হবে যে আহ কী কী train আছে কখন train আছে কতক্ষন লাগে কী কী timing আছে?

আচ্ছা তাহলে আমি সেইসবগুলো খোঁজখবর নিই। তুই কি যাবি তুই কি যেতে পারবি আমার সাথে? উম time টা একবার বল মানে date টা? date তাহলে তোর march এর last week বা april এর first week এরকম একটা start করবো ভাবছি। হম

না exact date দরকার নেই আমার মনে হয় ঐ সময়টা আমি ফাঁকাই থাকবো। যাওয়া যেতেই পারে। আচ্ছা এই time টায় গেলে আমার মনে হয় ঠান্ডাটাও অনেক কম থাকবে।

মানে weather আমাদের এখানে যেরকম শীতটা পরে সেরকম weather টা হবে আমার মনে হয়।

হাওড়া থেকে গেলে এর কোন station এ train টা থামে তুই কী জানিস? মানে NJP তে থামে না জলপাইগুড়িতে ঢোকে? না সেগুলো নিয়ে আর খোঁজখবর নিতে হবে details এ আচ্ছা আমি যতদূর জানি যে NJP তেই থামে আর রাত্রের দিকে যদি train ধরি হাওড়া থেকে তাহলে ভোরের মধ্যে NJP পৌঁছে যাওয়া যাবে আরকি। এবার NJP থেকে তারপরে আমি হয়ত আহ কোনো গাড়ি নিয়ে নিলাম বা bus এ সেখান থেকে এর পৌঁছে যাওয়া যাবে তোর দার্জিলিং। হম সেটা আরকি হতে পারে। ওখানে গাড়িতে কিরকম খরচা নেয় তোর কি~ কোনো idea আছে? না আমার তো যাওয়া হয়নি কোনোদিন দার্জিলিং তো ওইখানে গিয়েই খোঁজখবর নিতে হবে। দার্জিলিং এর আশেপাশে শিলিগুড়ি বা জলপাইগুড়ি কখনো গেছিস? আহ নাহ যাওয়া হয়নি। তাহলে চল একটা এর দার্জিলিং এরই tour plan বানাই। কখন কী train আছে কিভাবে আছে, কখন পৌঁছবো, তারপরে কী খাওয়া দাওয়া হবে train এর মধ্যে সব complete details আমি একটু নিয়ে নিচ্ছি। আচ্ছা দার্জিলিং কী কী ঘোরার জায়গা আছে সেগুলি কী তুই কিছু জানিস? দার্জিলিং কী কী ঘোরার জায়গা আমি একবার দেখে নিচ্ছি ঠিক আছে?

হ্যাঁ হ্যাঁ tiger hill টা থেকে খুব ভালো scenery দেখা যায় আর ঐখানে main attraction তোর toy train টা toy train টাতে অবশ্যই যেতে হবে। উম toy train এর ভাড়া কী রকম আছে সেগুলো কোনো idea আছে সেগুলো কিছু জানিস? উম না toy train এর ভাড়া কিরকম সব গিয়ে খোঁজখবর নিতে হবে। আমি তো শুনেছিলাম toy train এ per head নাকি আটশ বা ন’শ এরকম আধা ঘন্টা বা এক ঘন্টা যদি আমি toy train এ থাকি তো আহ আটশ বা ন’শ টাকা এরকম লাগবে। যাই হোক খরচ লাগুক না কেন toy train টা তো অবশ্যই যেতে হবে। আর ওখান থেকে এর আমার যাওয়া হয়নি কখনো দার্জিলিং কিন্তু শুনেছি tiger hill থেকে খুব ভালো দেখা যায় সূর্য মানে sun rise যেটা হয় সেটা খুব ভালো দেখা যায়।

হ্যাঁ একদম ভোরের দিকে গেলে পরে ভীড়টা অনেকটাই কম থাকার chance আছে তাছাড়া মানে ওখানে সূর্যদয়টাও খুব ভালো করে দেখা যাবে আরকি। এবার ভোরবেলাতে কিন্তু উঠতে হবে তিনটে সাড়ে তিনটে বা চারটে এরকম সময় কিন্তু ঘুম থেকে উঠতে হবে তাতে তোর কোনো problem হবে না তো? না না ঘুরতে গেলে ওইগুলো তো common জিনিস করতেই হবে নাহলে আর ঘোরা হবে না। না common জিনিস ঠিক আছে ঘোরাটা ঠিক আছে কিন্তু সেটা আবার যেনো burden না হয়ে যায়। burden হলে পরে আবার সমস্যা হয়ে যাবে তখন দেখা গেল পরেরদিন শরীর খারাপ করছে একদিন ভোর বেলায় উঠলি তো আহ তখন কিন্তু সমস্যা হয়ে যাবে তালে যদি সেরকম হয় তালে আমরা সকালের দিকে হয়ত গেলাম কিন্তু সেক্ষেত্রে sur rise দেখতে পাবো না। হম হম সেটাই অসুবিধা নেই আমার সকালে ওঠার এমনিতেও অভ্যাস আছে অসুবিধা নেই।

তো date টা করার পর কখন বেরোনোর সুবিধা হবে তোর? উম হ্যাঁ ওরকম আহ first week এ অসুবিধা হবে না date টা আহ ওটা আহ time টাতো মানে ঐ train এর time অনুযায়ী আরকি বেরুতে হবে বাড়ি থেকে। তাহলে কী ভোরের দিকে train সুবিধা হবে না রাত্রের দিকে? রাতের দিকেই বোধ হয় বেশি সুবিধা হবে ভোরের দিকে হলে পরে একদম মাঝরাতে আরকি ঘুম থেকে উঠতে হবে। হম ভোরের দিকে হলে ধর যদি আহ তিনটে বা সাড়ে তিনটে নাগাদ কোনো train থাকে তখন যদি আমরা সেই train টা ধরবো মনে করি তাহলে আমাদেরকে prepare অনেক আগে থেকেই হতে হবে। হম হম হম তা আমি আৃমার মনে হয় রাতেরটাই ভালো।

আহ রাত্রে রাত্রি মানে তোর নটা বা দশটা এরকম যদি train থাকে তাহলে তোর অসুবিধা হবে না?

আর আমার এখান থেকে তো আগে বহরমপুর থেকে আমাকে আহ দমদম বা শিয়ালদাহ পৌঁছতে হবে তো সেক্ষেত্রে আমি যদি দমদম থেকে আসি তুই কোথা থেকে আসবি তুই হালিশহর থেকে আসবি না দমদমে আগে চলে আসবি? উম আমি তাহলে উম দমদম থেকেই যাওয়া যেতে পারে।

সেটা কী সুবিধা হবে? হম সেটা করা যেতে পারে। একদিন আগে মানে চলে গেলে ধর অনেকটাই এগিয়ে থাকলাম আমরা train miss করার কোনো chance থাকবে না আরকি।